অ্যা এইখানে দেখা যাচ্ছে। সামনে কতগুলি মোটরবাইক রয়েছে দোকানের ভিতরে । দুজন লোক দাঁড়িয়ে রয়েছে এইখানে চারখানা মোটরবাইক রয়েছ।

এখানে দেখা যাচ্ছে সামনে অনেকগুলি বই রয়েছে

এখানে পেট্রোল পাম্প এ বাইক দাঁড় করানো রয়েছে। মানে লাইন । পেট্রোল ভরানোর লাইন আছে। তার জন্য এখানে বাইক তার পর বাইক দাঁড় করানো আছে।